অফিস -টার ভিতরে অনেক কম্পিউটার আছে অনেক ধরনের অনেক ধরনের চেয়ার আছে অনেক ধর অনেক ধরনের লাইট আছে অনেক ধরনের--

এ বড়ো বড়ো বিল্ডিং

অনেক গাছ পালা দেখতেছি সাইড -এ নদীর সাইড -এ। নদীটা খুবই চওড়া খুবই--

এটা মনে হচ্ছে আমার একটা লাইব্রেরি । লাইব্রেরি -টি খুবই বড়ো । দেখতেছি অনেক বাচ্চারা এখানে আছে বই নিতে মনে হয় আস আসছে।

হোটেল এ অনেক কিছু খাবার পাওয়া যায় এই হোটেল টা সুস্বাদু।

এটা মনে হচ্ছে একটা আমার বিয়ে বাড়ি । বিয়ে বাড়িটা খুবই সুন্দর সাজিয়েছে । বিয়ে বাড়িতে আমরা সাজে গোজে যাই। বিয়ে বাড়িতে আমরা খুবই ইনজয় করি খুবই--

কলেজ -টা খুবই সুন্দর। কলেজ -এ ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে আসে।